ওহ সব কাজ না এখনো আছে বাকি? না না এখনো হয়নি এখনও বাকি আছে আবার যাতে হবে কাল ভোরবেলায়।

দিয়ে আমিও বসে আছি নিয়ে কি বলছিলিস তু সেদিন সাঁপে নাকি তোকে কামড়ে দিয়েছে নিয়ে এবার কি হচ্ছিলো তারপরে তো আর বললি না ফোনটাও ধরাম করে কেটে দিলি। হ্যাঁ আর বলিস না, সব পাড়ার ছেলেগুলো সেই feast কর feast কর করে মাথা খারাপ করে দিলে। নিশ্চই তাড়াতাড়ি করে ফোনটা রাখা করে দিলে। কিছু মনে করিসনি তো আবার? না না ও আর কি মনে করবো? দেখলাম যে হয়তো মনে হয় ব্যাস্ত ট্যাস্ট আছিস হবে হয়ত আমি তাই মনে করলাম। তা সেদিন কি হয়েছিল বুলগেনে তা? সেটা আর বলিসনা সেই ধান পুঁততে গেছিলাম বুঝলি? নিয়ে তো সারাদিন ধান পুঁততে পুঁততে এত দেরি হয়েগেছিলো সেই সন্ধ্যাবেলার দিকে ঘর আসছিলাম। নিয়ে এবার সামনে ঘর আসতে আসতে সে দড়ির মতন কি পরে ছিল জানতে পারিনি বুঝলি? ক্ষিতি দিয়ে আছে আর আমার কিন্তু ভাই বুঝে নিলাম যে হ্যাঁ সাঁপে কামড়ে কামড়েন দিয়েছে। আমার কিন্তু ভাই বলিস না, সেই চোখে কিছু দেখতে পেলাম মনে হচ্ছে আঁধারের মতো, মাথা কেমন ঝিম ঝিম করছে, তারপরে কি হলো আমি জানিই না। তারপরে জ্ঞান ফিরছে তা দেখছি হাসপাতালে আমি, জানিস্? ব্যাথা ট্যাথা হয়নি নাকি তাহলে? জ্বলছিল তা আর কি বলবো? আমার বাঁচারই কথা ছিল না। এত দুঃখ কষ্ট সব ঘরে হায়রে কাঁদছিলো। সেই বর্ধমানে transfer করলে হ্যাঁ তারপরে উম ভালো করে সব ই করলে treatment করলে তবে আবার হলো জানিস্ নাহলে বাঁচার কথা ছিল না। তাইতো ওরা তো ভয় লাগবে। কেন বলতো? মানে তোকে যদি ওই হসপিটালে তোকে নিতো তাহলে ভয় লাগতো না। এবার কি বলতো? তোকে অন্য জায়গায় transfer করেছে তো? তার লেগে ভয় হয়েছে ধর বুঝলি? হ্যাঁ তা ঠিক নিয়ে কি বলছিলাম? নিয়ে ওই কাকু কাকিমারা সব কেমন আছে? কাকু ভালো আছে ওই এখন আছে। বাবার তো একটু মাঝে মধ্যে ধর শরীর তো ধর খারাপ হয়ে যায়। তা এখন ঠিক আছে মোটামুটি।

আমাকে সেই তোর মানে মশাই কামরায় না মশাগুলা তখন ধর ঘরে। মশায় কামড়ে malaria জ্বর হয়ে গেছিলো একবার। উ একবার আমি কষ্ট পেয়েছিলাম হসপিটালে ভর্তি। আমি তো ধর ভর্তি তর্তি হইনি হসপিটালে। সেই injection ও পড়ছিলো হাতের ভিতরে। যা ভয় লাগছিলো তোকে কি বলবো? বলাই হয়নি তোকে রে। তা আমাকে তো খুব বলছিলিস যে আমি তোকে বলিনি? তা তুও তো আমাকে বলিস নি একবারও? না এবার ফুন টুন্ হু করতে পেয়ে না লয়। এবার বল ছাদের মাঠেতে গিয়ে আর ফোন টোন ভালো লাগে। তুও তো মাঠে থাকিস।

ওই আই বিরক্ত খুবই লাগে আমাকেও বিরিক্ত লাগে বহুত। অত অত কাজ করলে ভালো লাগে? বাবা তো বলছে যে মুনিস part গুলো করো নাহলে। বাবা বলছে মুনিস করে কি করবো? এমনি করেই চল এমনি করেই করে মুনিসকে টাকা লাগবে।

হ্যাঁ তাহলে income টা তুই যখন খুশি করছিস নাকি ওরাই জমি চাষ করছে ভালোই? কি করবো? ওই হাই তো জমি চাষ করছে। জমি থেকেই ধর দু পাঁচ হাজার টাকা যাই হচ্ছে উয়াই হচ্ছে। এবার ধান টান ধর বিজি টিজি মা দেয় কিছু কিছু খেতে দোকান টোকান যেতে খেতে বুঝলি?

তো আমাকে ক টাকা পয়সা দিও মুখের উপর জবাব দিল দিচ্ছে। বলছে ও আমি পারবো না দেখে লে গা। যা করবি কর গা কাজ করে আসছিস ছোট থেকে কাজ করেই মরবো, এর বেশি নেই। কি করবো বল দিগিনি এবার?

সেই তোকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। তু সে মনে হয় সেই ইউটিউব সেই তোকে একদিন link পাঠালাম হোয়াটস্যাপে? কিন্তু সেই হোয়াটস্যাপ তোকে তো link দিয়েছিলাম নিয়ে ওই ইউটিঊবে ওই ছোড়ার video গুলো দেখেছিলি? হ্যাঁ সেই ছোড়া?

তো মানে ও আর সেই life story না কি সেই জীবন কাহিনী নীতি বলবে। নিয়ে তোর ওই বলার যে সেই ওই মেয়েটা থাকবে না? নিয়ে ওই মেয়েটার সাথে breakup হয়ে যাবে ওর জীবন কাহিনী বলবে। বলার পরে নাকি সেই পাড়ার একটা নাকি ভালোবাসা ছিল। ছিল নিয়ে সেই ওকে সেই বস্তাতে নাকি বেড়ে কাফন দিয়ে ছিল বলছিলো না?

Motivation সেইগুলা মানে মানুষ যদি ধর মানে কি বলতো? আমরা যদি কষ্ট টোস্ট পেয়ে তাহলে ওই গুলো পেয়েন ধর ভালো মন্দ বললো। এরকম একটা ব্যাপার। তাহলে ঠিকই আছে নাকি? কষ্ট পেয়ে আছি ভালো নিয়ে তাহলে এবার কিছু একটা করে যেতে পারবো না কি বলিস? হম হম দেখ জীবনে বেঁচে থাকতে তো হবে আমাদেরকে। খেতে হবে খাওয়ার লেগেই জীবনের লেগেই লড়াইও করতে হবে ধর, বুঝলি? এবার কিছু করেই তো খেতে হবে। তা কিছু করিস বুঝলি তো বেকার আর বসে থাকিস নে আর। জমি টমি বিক্রি করে নাহলে ব্যাবসাটা তাহলে খুইল ফেল। ভালো থাকবি কি বলিস? হ্যাঁ তা একটা কথা বলবো ভাবছিলাম তোকে তা কি বলবো? কিছু মনে করবি না তো?

এটা সেই বলছিলাম তোকে বললাম একটু আগে যে, একটা মোবাইলের দোকান খুলবো। তা ভাই ক টাকা টাকা ধার ধার ছিল মানে দরকার ছিল। তা ধার দিতে মোটামুটি ওই দোকান ধর একটু কষ্ট করে যা উঠাই নিতাম নিজের যা জমাই ছিলাম। আর মালপত্র কিনার লাগে ধর তোর কাছ থেকে ক টাকা নিতাম। তা পারবি না ভাই ধার দিতে? তো ক টাকার মতন তোর দরকার ছিল বল? ক টাকা মতো লিতিস? তাও এই পাঁচ ছ হাজার টাকার মতন লিতাম। মানে সব মোবাইলের ধর cover তারপরে আমি তো মোবাইল ঠিক ফিক করতে পারি না? তা উহা সেই আসতে আসতে ধর শিখছি। তা তোর মানে মোবাইল first এ প্রথম দিক থেকে ঠিক ইয়ে ঠিক করতে লাগবো না। মানে cover এই recharge ফিচার্জ এইগুলো সব করবো। তাই এগুলো নামাতে গেলে তো সেই অমনি চার পাঁচ হাজার টাকা খরচা হবে। তা কেহ দেয় না। তার লাগে তোকে বললাম ভাই। তা পারলে ক টাকা দিস তা নি? তো ঠিকাছে বলবি একবার বুঝলি? আমি আমার কাছে তো পয়সা নাই। আমি বাবাকে বলবো যদি বাবা দেয়, তাহলে তোকে বলবো বুঝলি? তাই করিস তাহলে তোর বাবাকে বলবি তাহলে আর পেলাম না বুঝলি? তোর বাবাও তো খুব সুবিধার লোক লয়। খালি সারাদিন জমি জমি আর পাবো না হয়। না না এবার কি বলতো? মানে

এবার জীবনে শুধু কষ্ট। আমাদের জীবন গল্প তো খুব খারাপ। জীবন গল্প ভালো লয়। এখন জানিনা ভবিষ্যতের জীবন গল্প এখন কেমন হবে বুঝলি?

সেই তোর বড় ভাইয়ের যে বিহা ঠিক হয়েছিল নি। কি করে ভেঙ্গে গেলো হটাৎ করে? ওই যে ভাঙিন দিয়েছিলো পাড়ার লোকে। বললাম না তোকে একবার? ওহ তা আমি তো মানে বুলাছিলি তো তুই ভালো করে বলিসনি মনে কর দেখ। কাকে এগুলো বলছিলিস যে বলি যে পাড়ার লোকে ভাঙিন দিয়াছে। কিন্তু কে ভাঙ্গাই সে? কিছু কি ভাঙ্গায় ছে? তা কিন্তু তুই বলিস নি। মনে করে দেখ। তুই এই মানে তোর সেই পাশের বাড়ির ওই চাচীটা ছিল না? ওই চাচিতোই ভাঙিন দিয়েছিল। চাচীটো নাকি বলেছে মদ খায় গাঁজা খায় কি কি সব বুলছে? ওই নাকি ভাঙিন দিয়েছে। এবার ভেঙেই গেছে ওরা খ্যাপা খ্যাপা লোক ছিল বুঝলি? ও তা এগুলা কিন্তু ভাই যা বলিস ঠিক নয় একবারে। উ আর শুনছিলাম নাকি তুই তো বলছিলিস যে উ আর বিটুর সাথে বিহা দেওয়ার ইচ্ছা ছিল তোর ভাইয়ের। তা উ বলতেই পারতো বেকার ভাঙিন দেওয়ার কি দরকার ছিল? এবার ছেলেটা তো বরকার মানে মানসন্মান তো চলে গেলো। তা বড়কা এখন কি করছে? এখন কো থাকছে? বোম্বাই গেছে শুনছিলাম।

দেখতে ভালো লয় বিটিতো নাহলে তো বিয়া দিল দিতো। ওর বিটিটা একবারে ভালো লয়, বুঝলি? ওহ তা বড়কা টাকা পাকা পাঠায় কিছু? তোদের যে এত কষ্ট? তা তোকে আবার ধার চাই নিলাম ভাই। তা কিছু মনে করিস না হ। না না উহা কেন মনে করবো? তুই বন্ধু। তুই বুল্লি ভালো লাগলো। এবার ধর দিতে পারলে আমাকেও ভালো লাগবে। আর না দিতে পারলে তুই কিছু মনে করিস না বুঝলি? ও তা তোর ও তো এমনিতে কিছু করতে পারিস না। তোর income পাতি নাই। আহ তোরও যা কষ্ট আমারও যা তাই একই কষ্ট। তা চল কেনে দুজনে মিলে দোকান টো খুলি। তাহলে ধর আমাকে মানে যে দোকান টো খুলতে পাঁচ হাজার টাকা লাগবে। তাহলে হয়তো তু দিলি তা তু half দিতে আমি half দিতাম। তা ঐখান থেকে যখন আমি তখন income করি তখন তোকে মিটিয়েন দিবো। তা হবে না? কেন হবে না? এবার দেখ আমি বাবাকে তো বলতে হবে না? বাবার ধর এই ছোট থেকে খুব কষ্ট করে আসছে।

বইলবো যদি বাবা বলে যে কর তাহলে করবো। আর যদি বাবা না বলে তাহলে করবো না বুঝলি? হ্যাঁ তাহলে তোকে বুঝিয়ান বলবি বুঝলি? বলবি কি দেখেন বাবা এই এখনকার এই জামানতে চাষবাসের কোনো দাম নাই। ওই ভাতটুকুই খেতে পাবো আর ওই ক হাজার টাকা ক হাজার টাকাই হবে। কিন্তু তুই মোবাইলের দোকান খুললে তাহলে প্রত্যেক দিন একটা করে খরিদ্দার আসবে, income হবে।

বুইলবো এখন দেখি কি বলে? মা তো বলেই দি উয়া করতে হবে না। মা তাও আমাকে এক দু বার বলেছে যা করবি তো কর গা। কিন্তু তোর বাবাকে বুঝাতে পারবো না। তু পারিস তো বুঝা গা। এবার বুঝিন পারি না বাবাকে। তার লাগে করিনা এবার যদি বুঝাইন পারিস থালে হয় বুঝলি? হ্যাঁ তা কি করবি এখন? ঘর থেকে যদি ধর এবার না করতে বলে দেয় তাহলে তো কিছু করার নেই। তা ই কবে করছিস বিহা কবে করছিস তা? কি বলতো? জীবনে বিহা টিহা করে লাভ নেই। এত ধোঁকা কোটা গেলে খেলে, বিহা করতে আর মুন হয় তুই বল?

তু করনা কবে থেকে কেউরির বিহা টিহা খেয়েনি রে। থালে ভালো হবে বিহা টিহা খাবো। বিহা আমি করলিতাম কিন্তু কি বলতো? ধোঁকা কোটা অনেক খেয়েছি তো তুই যেটা বললি। তা আমার ক্ষেত্রে সেটা লয়। এবার কি বলতো? এবার বৌ খেলা বৌ পুষতে গেলে তো সে টাকা পয়সা তো লাগবে। এবার নিজে ঠিক মতন খেতে পেয়ে না দুবেলা। তা বৌকে কি খাওয়াবো? করি সেতো ই করি করিনা বিহা না আমি এতদিন বিহা টো করেলিতাম বুঝলি? তা এবার আহ ঠিক করিনি বলতো? এত ভাবতে হবে? না না ঠিকই কইরা ছিস। কিন্তু বিহা যদি করবি তো তোর বাপ্ তো তোর বৌকে খাওয়াবে না? নিজেকে খাওয়াতে হবে। বিয়ে টিয়ে এক্ষুনি করতে যাস না। আমিও তার লিগে আরো করিয়েনা না। আমারও মনে হয় বিয়ে করতে আমি করিয়েনা না। এবার ধর কি বলতো? তখন তোর বাপ্ তো খাওয়াবে না খুটা দেবে শুধু। income করতে পারিস না বিহা করে নিলি। হ্যাঁ তুএ ঝামেলা তারমানে income ফিনকাম গুলো করতে শিখ। তারপরে নাহলে বিয়ে টিয়ে করবি, বুঝলি? হ্যাঁ তার লেগে তাহলে মোবাইলের দোকানের উপরে আরো জোর বলবি, তাহলে মোবাইলের দোকানটা খুইলবো। তুই কিন্তু তিন মাসের মধ্যে এখন শুরু করলেই দিন দিন পছন্দ তা এখন তোদেরকে বলবো না কিছু মনে করিস না? একবারে মিষ্টি দিয়াতে নিয়ে যাবো তোদেরকে বুঝলি? হ্যাঁ তো উ যা করবি করবি তার লেগে লয়। আরেকটা কি বলছিলাম? যে সেই

বুইনের জন্য যে বিহা ঠিক করছিলি, তো কি হলো? ঐটা সেই আমার বহেন বলছে কি উম বিহা করবো না এখন। আর আমার বাপ্ দিতে চাইছে বিহা তাড়াতাড়ি করে। যাতে বড় বিটি ছেলে ঘরে কতদিন থাকবে আর? তাই লয় সেই এইবার কি বলতো উ বলছে যে আমি পড়বো পড়বো আমি এখন পড়বো। বিহা করবো না বিহা সাদি করবো না। তা এবার ও উ আমি পরিয়ে না ব্যাটা ছেলে এখন ওই চাষবাস করছি। তা এবার ওকে কত পড়াবো? বোলো এইদিকে তো পয়সাগুলা ভাঙ্গছে। তা বিহাও দিতে পারি না। বিহা দিবো দিবো দিবো করছে। বিহা দিতে গেলে তো খরচার খেলা। তা কি করবো বল তাই লয়? ওইআয় এবার কি বলতো? মানে বিহা টিহা গুলা দিবে বাড়ি থেকে মানে। তো সবারই মানে বইনদের তো বিয়ে হয় তাড়াতাড়ি। তা বিহা টিহা গুলা দিলে ভালো হবে ধর। বিহা দেয় না এবার কি বলবে? বইনদের বিয়া দিলে তো ঝামেলা আমাদেরও তাড়াতাড়ি ধর বিয়া হইন যাবে।

মানে কষ্ট দিবে কি দিবে না? এই এতখানি দেখতে হবে তাই লয়? উইয়াই উইয়াই আর তু কি বলতো? মানে বিহা টিহা গুলা ধর যদি মানে এই দিন দেয়, তাহলে তো আমাদের তো হবেই ভালো। আরেকটা জিনিস কোনগুলা বলতো?

তা income তিনকাম গুলো কর নাহলে বিহাটো দিবি ভালো করে বহিনের না কি বলছিস? হ্যাঁ তাই করবো তাহলে। ঠিকই বলেছিস আর income টা করি।

হবে না। বুঝতে পারলি? income গুলা করতে শিখ। তবে তো বহিনের বিয়া দিবি ভালো করে।

সেটাই সেটা

মোবাইলের দোকানে নিয়ে কি কি রাখবি ভাবছি তা তুই? দেখ ই সেই মোবাইলের cover গুলা তারপরে তোর ওই আরো যেগুলা আছে ঠিক করা তারপরে মোবাইল ঠিক করার ওগুলা আসতে আসতে শিখছি ওইগুলা হয়ে যাবো বুঝলি?

তা ঠিক করা তা তুকে তো অন্য জায়গায় শিখিসনি। তা ওগুলা পারবি কি করে? ওইয়াই মোবাইল দেখে দেখে কিছু শিখছি। আরো উহা কৈরলিব। উহা ঠিক শিখে যাবো তাহলে আর। তোকে তো বললাম, তুও ঘরে বল। তাহলে তোরও শিখা হবে আমারও শিখা হবে। থালে একদম খুলা হবে দুজনে মিলি। তা ভালো হবে আমিও বুলবো বাবাকে দেখি এখন কি বলে বুঝলি তো? না না বুল্লে কিছু এবার যদি বুলে তাহলে ভালো হবে। তুইও বল বুঝলি তো কি বুলছে দেখ? হ্যাঁ তাই করবো আর সেই তোর উম মার্ যে সেই operation করেছিল পাথরের জন্য না কি? নিয়ে এখন কেমন আছে? তা তুই হয়তো ভুলেই গেছিস। উহা ওই পাথর হইল ছিল বলতে কি বলতো? ওই ওই পাথর গুলা নাকি বাহির করিয়াছে। উড়া তো সেই ওষুধে বলেছিল পালিন যাবে। ডাক্তারে অনেকদিন আগে ধরা পড়েছিল। বলেছিল যে, ওষুধ খেলে আহ পালিন যাবে পাথর গুলা। হম তো কত সেই কবিরাজ টোবিরাজ গুলা দেখাইল ছিল, ওটা যদি বাইরেন যায় না? তো ঐরকম করেই দেখাইন ছিল। বাহির টাহির হয়নি নিয়ে operation করেছিল। নিয়ে ঐরককম করে এখন ভালো আছে আগের থেকে।

হ্যাঁ তো আর বলিস না? সে ভাবলাম যে সে ফল টল নিয়ে যাবো। তা উম যাওয়া হলো না। চাষবাসের লেগে আর লেগে। তা ও কিছু মনে করিস না ভাই হ্যাঁ? একদিন না হলে যাবো কাকিমা কে দেখে আসবো বুঝলি? তোকে ফল কে আনতে বলেছিলো? তুই তো এমনিও আসতে পারতিস। দেখে যেতে পারতিস। তুকে কে কি কিছু বলতাম? তাই বললে হয় বল এবার? উম কাকিমাকে তো অনেকদিন থেকে দেখতে যাওয়া হয় নি। আবার এমনিতে খানিক রোগ টোগ হয়েছিল operation হয়েছে একটা বড়। খালি হাতে কি যাওয়া হয় বল? সেই লজ্জাতে যেয়ে নি। তা যাবো দেখি একবার উম বাবাও বলছিলো যে যাবো তা দেখি এখন কবে যাওয়া যায় এখন ঠিকই হয় না যাবো একদিন। ভাই তুই বললি না তুই। যে যখন তোর ইচ্ছা হবে আমাকে ফোন করবি নাহলে। এবার recharge না থাকলে করতে পেয়ে না আমিও। তুইও তো পাইস না। যদি ফোন টোন করিস তাও তো ঘুরতে যাওয়া হয় বা আসা হয়। কবে থেকে তুইও আসিস নি। আমিও যেতে পেয়ে নি।

হ্যাঁ এবার এবার এই যে মানে এত দুঃখ কষ্ট, এবার মানে ভাললাগে না বুঝলি কোথাও যেতে? দুঃখ কষ্ট তো ধর আসবেই জীবনে। অত দুঃখ কষ্ট নিয়ে ভাবলে হবে? তুই অনেক তো দুঃখ নিয়ে বললি। তা তু কোনোদিন এমনি একটা বলতো যে সবথেকে তোর ভালো দিনটো কোনটো ছিল? মানে খুশি ছিলিস সবথেকে বেশি? এরকম একটাও দিন তোর মনে আছে?

যা আর বলবো ওই টা আমার এখনো মনে পরে ভাই। তা তোর কিছু আছে অমনি? মনে পরে অমনি কিছু? কি বলতো? আমার বিহা টিহা লয়, ওই সেই একটু মানে ধর মানে কি বলবো? ওই birthday বলে না? জন্মদিন না টন্মদিন ওই জন্মদিনে তোর গিয়েছিলাম একজনার। তো ঐখানেই একটা ভালো দিনকে গেছিলাম আরকি বলতে, কি বলতো? মানে ওইয়াই একটু জন্মদিনে তোর কেক টেক কেটেছিল তো নিয়ে খাওন দাওন তোর ভালো করেছিল হেবি করেছিল। খাওন দাওন তো আমাকে খুব ভালো লেগেছিলো testy লেগেছিলো ধর। নিয়ে ঐটাই ভালো লাগে বুঝলি? হ্যাঁ আর আমাদের লেগে তো সেই খাওয়া দাওয়াটাই সবথেকে বড় ই। আমরা তো সেই প্রত্যেক দিন সেই আলু ভাত আলু ভাত খেতে কি আর ভাললাগে? তাই লয়? একদিন যদি ভালো মন্দ খেতে পেয়ে তাহলে ওয়াই ভাললাগে। হ্যাঁ আর আরেকটা সেই খুশির খবর কি শুনবি? সেই মানে আমার তো কোনোদিন জন্মদিন করিনি বলে মনে পড়লো। আমার কিন্তু কোনোদিন জন্মদিন করিই নি বুঝলি? তা কটা গ্রামের ছেলে বুঝলি সেই পাঁচটাকা পারা কেক নিয়ে কি আমার কেটে ছিল। তা আমার ওই দিনটো আমি যা খুশি হয়েছিলাম ভাই কি বলবো? আমার মানে মনে হয় যে, ওই দিনটা আবার পেলে খুব ভালো হতো।

তা তোকে চেটে কেনটা দিয়েছিলো? তোকে চেটে কেনটা দেয় মানুষে বলতো আমাকে?

তুই তো বললি এক্ষুনি যে, চেটে দিয়েছিলো নাকি পাঁচটাকা দামের কেক? তার লেগে আমি শুধালাম। চেটে বলিনি তো আমি। তোকে কেউ বলেছিল? এই সত্যি করে বলতো কে বলেছে তোকে?

তা শোধাসনি। তা কি বলবো বল? একটা তোর ভালো দিন করলে ভালো করে। তা চেটে দেওয়ার কি দরকার ছিল? তুই বল এ তো মানে খুব খারাপ জিনিস হয়ে গেলো না? না না কি বলতো মানে ওরা যদি করে তাহলে উহার বন্ধুদেরও ভালোবাসা বাড়ে। তো করেছে ঠিকই আছে বুঝলি তো? ও এক আধ বার করলে ওরা বন্ধুরদের তা কি করবো বল এখন অনেক সহ্য করতে হবে। সেটাই সেটাই সবই সেই সহ্য করতে হবে। চেষ্টা করতে হবে তবে আরো ধর। মানে সহ্যগুলো করার বুঝলি তো? হ্যাঁ তা মানে কি করবো তা এখন বল? উয়া এখন সহ্য করে নিলাম। আর কোনো বার তো করেনি। যদি ভাব মানা মানা টানা কর দিয়ে তাহলে আর যদি না করে, তার লেগে উম আর ই কর বলিনি কিছু। আর party চাহাছিলো। বলছে party party ওরা কি কিসব লিবো বলছে? খাওয়া কিছু? চানাচুর খাওয়া বাদাম খাওয়া? তো পয়সা নাই তো কি করে খাওয়াবো বল? নিয়ে আবার খাওয়া হলো না। তো ওইয়াই তোকে দিয়েছে ভালোই করেছে। নাহলে কেক ফেক তুই খেতে পেটিস না, বল? হ্যাঁ তা পাঁচটাকা ওয়ালা কেক ওরা কজনে ছিল জানিস? পাঁচজনা ছিল ওইয়াই করে তাও খেলাম। চেটা ছিল তাও খেয়ে নিলাম। কোনোদিন উহা খেয়ে নি উহা বাবার কালে ঐরকম কেক। পাঁচটাকা ওয়ালা আমার গাঁ তে ওরম পাওয়া যায় না। তা ওরা কোনখান থেকে নিয়ে আইল ছিল বলে? নিয়ে খেলাম তবে ভালোই লাগলো বুঝলি? তাও খেয়ে নিলাম। ওহ আর কি বুলছিলাম? যে তোর বাবা যে সেই কার বিহাতে গেছিলো নাকি? নিয়ে তোর বাবা সেই পাতে লেগ গেইলছিলো নিয়ে খাবার টাবার খায়নি রাগে ঘুরিয়া আইল ছিল। সেই ঝগড়া করে উহা সত্যি হয় রে? হ্যাঁ দেখ আমরা গ্রামের লোক বলে কি আমাদের কি কোনো মানসন্মান নাই বল?

আর তো ভালো জামাকাপড় নাই। নিয়ে ঐখানকার লোকগুলা এত সেই বুট না কি পড়েছিল, সেই কালো রঙের? নিয়ে আমার বাপের পাতে বুঝলি খেতে দেবে না। নিয়ে আমার বাপ্ বলেছে যে, তুমি দেখে যেতে পারো না। নিয়ে অমনি করেই ঝগড়া লাগে নিয়ে ওই লোকটা দের কাছ থেকে এবার জোড়া টোরা কিনা বন্ধ করে দিয়েছে আমার বাপ্। ঠিক করিয়াছে বল? তাই তো ঠিকই করেছে। ওরা কি বলতো? সব ওই সবগুলা ভাল নয় মানুষের মধ্যে বুঝলি তো? ওরা জুরা কিনে না আমি কোঠি কিনে তাহলে তোরা এখন জুরা?

আর শহরে কি করতো বলতো? ধার বাকি দিতো না। তা গ্রামে আরেকটা পাশের গ্রামে করেছে তা ধার বাকি দেয়। তো তার লেগে আমার বাপ্ আরো লেয়। মানে সুবিধা মিলছে এবার তো সবসময় নগদ পয়সা দিতে পারে না। তার লেগে উহা মানে ভালোই হলো বল লয়? তা ভালো করেছে বুঝলি তো? উহা ওরকম লোকের সাথে উহা করে ঠিক। কি বলিস তু? আমারও ধর বাপের সাথে একদিন ঐরকম মারপিট কইরা ছিল একটা লোক। নিয়ে কথাই বলে না ধর, বুঝলি? তো কবে মারপিট হলো তোর বাপের সাথে আবার তা কোই বলিসনি? ঠিকাছে রাখলাম বুঝলি? পরে ফোন করবো একটা তখন আমি তোকে পরে ফোন করবো, বুঝলি? ঠিকাছে? তাহলে তাই কর। ভালো থাকিস।

হ্যাঁ ঠিক আছে।